তো তুমি কোনো online নের দোকান এ যাও দেখো ওরা কি বলছে না হলে Block এ যেতে হবে সেটাই তো দেখছি আমি কি করবো বুজলিতো তার পর নাহলে আমি তোকে একটা বার ডাকবো তুই বরঞ্চ আসবি বাড়িতে তখন তুই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 ঠিক আছে একদিন যাবো তাহলে আহ হ্যাঁ হ্যাঁ যাবো তো ব্যাপার টা হচ্ছে তোদের ration card আছে তো নাকি হ্যাঁ আমাদের ration card আছে কি তোর ration card এ সব ঠিক ঠাক আছে তো তোদের না তোদেরও সেই অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছিল তখন বাবা ঠিক করে এনেছিল

দরকারি সব ঘরের জিনিস উঃ পাচ্ছে কিন্তু ব্যাপার টা হচ্ছে যে কেমন করে কি যে হয়ে গেলো এই জিনিস গুলো কিছু বোঝাই যাচ্ছে না হ্যাঁ অনেককে তো দিচ্ছে চাল ডাল আটা এগুলো দিচ্ছে কোথা থেকে ঠিক করেছে আমি জানি না সেরকম যত সম্ভবতঃ online এর দোকান থেকে নিয়েছিল তো সেখান থেকে প্রথমে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 ও আচ্ছা আচ্ছা আমি তো শুনেছিলাম নাকি যারা তোর হম মানে একটু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 card এর বিভিন্ন রকম দেয় আরকি হ্যাঁ আমি এইগুলো শুনে ছিলাম তারপর তো যারা আহ কি বলে নাকি bpl যাদের তাদের নাকি আলাদা রকমের নিয়ম আছে আদার তাদের কে আলাদা রকমের জিনিস দেয় হ্যাঁ অনেক রকম আছে সব এবার আলাদা আলাদা আছে সেটাই আর কি যে বলবো বল না আমি দেখলাম যে ধর আমাদের তো সেরকম এত জিনিস গুলো ration এ তো জিনিস গুলো তো কেও মানে আমাদের যারা কাজ করে বাড়িতে বা আমাদের বাবার বন্ধুরা যারা আছে ওনারা মিলিয়ে গরিবদের ওদিকে খাই মানে সব কিছু দিয়ে দেয় তো ধর কোনো কোনো সংস্থা হলো এই সব হলো এই খানে নিয়ে বিক্রি করে দেয় কি হয় জাতে ছেলে মেযে দের সব খাওয়া দাওয়া কোনো অসুবিধা না হয় সেরকম হয় তো আমাদের বাবাকে তো মানে আমাদের family তে একজন বলেছিলো যে তোমার যদি Ration card এ এরকম জিনিসপত্র গুলো থাকে দেয় তোমরা যদি না খাও তাহলে একটা কাজ করো তাহলে আমরা দিয়ে সবাই কে এ করে দেব দান করে দেব তো ব্যাপার টা হচ্ছে আমাদের card এর এমন একটা Problem হয়ে আছে নিয়ে আমরা কিছুই করতেই পারছি না জানিস তো হ্যাঁ না খাইলে তো ওটা বেকার ফেলে রেখে ফেলে রেখে বরবাদ করাটা ঠিক নয়তো দিয়ে দেওয়া ঠিক হ্যাঁ সেই জন্যই তো মানে কি বলবো ভীষণ অসুবিধা পড়েগেছিলো আমাদের family তে তো অনেকেই তারপর তো ধর এই কিছু দিন আগে ভাই এর একটা লাগছিলো তো সেখানে নাকি শুনেছিলাম ওর ration card লাগবে তো Ration card টা না পাওয়াতে মানে কি হয়েছে বলতো এতটাই অসুবিদা হলো ওর From Fill up টা পুরো নষ্ট হয়ে গেলো কিছু করতেই পারলো না Ration card এর তো number link করতে হচ্ছে aadhar card link করতে হচ্ছে বিভিন্ন রকম document link করতে হচ্ছে বারবার

খুব তারাতারি তো দেখছি যে ration card টা আমার পাচ্ছিলাম না পাচ্ছিলাম না করে নিয়ে আমার admission টাও আটকে গেছিলো বলেছিলো যে সবকিছুই লাগবে aadhar card লাগবে voter card লাগবে সবকিছুই লেগেছিলো শুধু ration card টা ছাড়া আহ মানে ছিল না আমার কাছে বলে সেই জন্যই কিছু হয়নি একটা ration card এর জন্য একটা বছর বাদ হ্যাঁ সেই এক বছর নষ্ট হয়ে গেলো আমার জানিস তো কি বলবো তোকে তো যাই হোকগে আমি তো শুনে ছিলাম যে ration card নাকি যে হ্যাঁ ও তোর বানানো শুরু হয় যে যাদের আঠেরো বছর বয়েস কি মানে হয়ে যাই বা কখন হয় সেই গুলো অতো মনে নেই তো আমাকে জিজ্ঞেস করছিলো যে তোমার আঠেরো বছর বয়স হয়ে গেছে তো ration card এর জন্য মানে একজন phone করে ছিল তো আমি বললাম হ্যাঁ হয়ে যাবে হয়ে গেছে তো ও বলছিলো যে ঠিক আছে আপনি একবার আসবেন এখানে তো আমাকে যেখানে ডেকে ছিল আমি গেছিলাম বাবার সঙ্গে তো বাবা নিয়ে গেলো জখন তখন দেখছি ওখানে ওই লোক টাই কোনো পাত্তা দিলো না ও মানে কাজে বেস্ত হয়ে গেলো না আঠেরো বছর না এখন তো দু তিন বছরের ছেলে হলেই হয়ে যাচ্ছে আর যেহেতু বলছে সরকারি লোক ওরা তো মানে একবার বলে দিলো ওটাই অনেক হ্যাঁ এটা আমি শুনেছিলাম যে নাকি মানে ration card টা আগে যেমন করতে গেলে কি হবে যারা আঠেরো বছর বা ওর বেশি মানে হ্যাঁ বাড়িতে যাদের হয়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 সেরকম তো আমি করিনি কোনোদিন শুনেছি এটাই আহ হ্যাঁ আমি এটাই শুনেছিলাম যে নাকি ধরে আমাদের তো এখন বিয়ে হয়নি আমাদের তো এখন তো বলতে গেলে আমাদের gergen হিসাবে তো আমাদের বাবাই থাকবে তো বাবাই আরকি নামে হবে card টা তো বাবার যে card টা আছে বাবার তো এখন কার card নয় বাবা তো বাইরে থাকতো kolkata ই থাকতো বাবা তো কাজের জন্য চলে এসেছে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

হ্যাঁ আমি এটা তো জানি কারণ হচ্ছে যে বাড়ির যে head member তার নাম থেকেই আমাদের card টা issue করবে বাবাই তো Card টা তো নেই promlem হয়ে গেছে সেজন্যেই তো মানে কি বলবো এতো অসুবিধে একবারেই মানে চারিদিক থেকে অসুবিধে একবারে ঘিরে এসছে হ্যাঁ বিয়ের আগে তো gurgen হিসাবে তোমার বাবা মাই হবে যদি তোমার বাবা আছে তো তোমার মা হবে না বাবাই হবে আহ হম সেটাই এখন তো বাবার নামেই থাকবে তারপর তো শুনেছি নাকি ration card এ নাকি অনেক নিয়ম আছে যেমন কি family তে যারা Income করে মানে source of income যার মানে বাবা যেমন income করছে এখন তো আমার বাবার income এর নিচে এক লাক্ষ এর নিচে যাতে income থাকুক ফলে সেরকম নাকি ration card এ সব কিছু facility গুলো দেই হ্যাঁ বা আট হাজার আটচল্লিশ হাজারে এরকম income থাকে এগুলো তো manually কিছু করার থাকে না হ্যাঁ তারপর নাকি আবার এটাই শুনেছি যে ধর আমি তো এখানকার হম সর্বস্ব আমি তো এইখানে জন্মগ্রহণ করেছি পশ্চিমবাংলায় তো আমার card পশ্চিমবাংলার থাকার থাকতে হবে আমার যদি এর পশ্চিমবাংলার card করি একটা আবার আমি বাইরে পশ্চিমবাংলার বাইরে গিয়ে আরেকটা card করি নাকি সেগুলো নাকি করা যায়না অনেক রকমের অনেক রকমের নিয়ম আছে সেটা নয় তুমি যেখানে করবো বলছো সেখানে জন্মগ্রহন করেছো সেখানে করতে হবে যেখানে তুমি থাকবে সেখানে সব transfer করতে হবে যদি না করে থা করে আগে থেকে থাকো তো সেরকম হিসেবে হবে হ্যাঁ এখন তো আবার নাকি সব digital card করে দিয়েছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানিস তো এরকম দান কি বলবো একটা ভীষণ বড়ো অসুবিধার উপর দিয়ে আমি যাচ্ছি হ্যাঁ এখন তো সবই digital করে দিয়েছে সেটাই তোদের কি হম sorry তোদের কি digital card হয়ে গেছে না এখনো হয়নি digital card হ্যাঁ digital হয়ে গেছে আমাদেরও উম যখন ঠিক করতে গেছিলো তখনই করে নিয়েছে digital আমাদের তো গুলো বড়ো বড়ো কাগজ ওগুলোই ছিল হ্যাঁ আমি তো আমার বাবার টাই দেখে ছিলাম একটা বড়ো বড়ো কাগজের মধ্যে কেমন একটা বড়ো বড়ো সব পিছনে লিখা থাকতো সামনে লিখা থাকতো সেরকম ধরণের তো এখন আবার দেখছি নাকি ছোটো ছোটো তো pan card এর মতো মানে ration card করেছে হম এখন তো সবই pan card এর মতো aadhar card এও করছে সবই digital করছে এখন সেই কি যে হবে কি জানি বাবা এখন আমরা ভীষণ problem এ পরে গেছি জানিস তো এই card টার চক্করে যত দিন না আমার card টা হচ্ছে ততদিন কিছু করতে পারছিনা দেখো কি করা যাই দেখছি কি হচ্ছে আমি বুজতেই পারছি না দারা আমাকে কিন্তু তুই একটাবার অবশই এসে একটাবার খোঁজ নিয়ে যাস বুঝলি যে কেমন করা কি করতে হবে কি না সেটা আমি বাবাকে জিগেস করছি যে কি করে করেছিল কথো কোথায় থেকে উম সেই হিসাবে আমি গিয়ে তোর করে দেব ঠিক আছে তুই আমাকে একবার খুঁজে দিস বুঝেছিস ব্যাপার টা আমি তারপর না হলে দেখবো তো কি করে কি হচ্ছে আর না হলে তুই কি জানিস কি ভাবে নতুন রেশ ration card বানাতে হয় বা কিছু নতুন ration card বানাতে গেলে তোমাকে block যেতে হবে সেখানে from fillup করে হয়ে যাবে কিংবা এখন তো মনে হয় online ও হচ্ছে কোথায় যেতে হবে না তোমাকেই বাড়ি তে দিয়ে যাবে ও আচ্ছা তাহলে online এ আমি cyber cafe তে যাবো তো করে দিলে আমাকে কি করে দিবে না কি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

আচ্ছা আচ্ছা ধর এবার যদি আমি বলি আহ অনেকেই তো আছে ধর ভালো মানে অবস্থা আছে বাড়ির সবকিছুই আছে কিন্তু তাদের কি card টা তোর একদম সেই মানে মদ্ধবিত্ত বাড়ির বা তার থেকে নিচে যারা একটু যাদের খো মানে সংসার ঠিক ঠাক ভাবে চলে না সেরকম যে কাজ গুলো করা হয় যেমন যেগুলা bpl card বলে তো সেগুলো ধর করে দেয় তো সেই গুলো কি ওরা বেছে বেছে করে না তাদের আহ yearly income দেখে করে ওটা যখন তুমি apply করবে ওখানে ওটা তোমার income দেখেই হবে পরে আবার change করা হয় আচ্ছা আচ্ছা পরে তাহলে change করা যাবে বলছিস তাহলে ঠিকই আছে তাহলে আমি পরে না হয় change করেই নেবো বুঝেছিস ঠিক আছে দেখ আহ আমি একটাবার দেখি খোঁজনি নিয়ে তোকে আমি জানাচ্ছি বুজলি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 হুম হুম হুম ঠিক আছে বেশ আমি রাখছি এখন আপাতত তোকে আমি আঃ কিছুক্ষন পর বাবার সঙ্গে একবার কথা বলে দিয়ে তোকে আমি জানাচ্ছি ঠিক আছে তো আমিও জিজ্ঞেস করছি নিয়ে বলছি কি কি করতে হয়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 আজকে আমরা একটা cinema দেখলাম cinema টার নাম দ্যা আইস হ্যাভ ইট cinema টির নাম cinema টি যার লেখা তার নাম হচ্ছে রাস্কিন বন্ড ওনার প্রথম movie তে প্রথমে দেখতে পায় রুয়ানা পর্যন্ত train এর কামরাটা ছিল আমার একার তারপর উঠলো একটি মেয়ে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন যে দম্পতি তারা সম্ভবত মেয়েটির বাবা মা তাদের খুব উদ্বিগ্ন মনে হচ্ছিলো মেয়েটির স্বাছন্দ্বের ব্যাপারে এবং মহিলাটি নির্দেশ দিলেন মেয়েটিকে যে সে তার জিনিস পত্র রাখবে কখন জানলা দিয়ে বাইরে ঝুঁকার কথা নয়

আমার চোখ শুধু এল আর অন্ধকারের ব্যাপারে অনুভূতিশীল, আমি বুঝলাম না মেয়েটি দেখতে কেমন কিছু টের কিন্~ টের পেলাম সে পড়ে আছে হালকা চটি তার গোড়ালিতে যে এই সেইগুলো যেইভাবে চটাস চটাস শব্দ তুলছিলো তাই তাকে তার চেহারার ব্যাপারে কিছু জানাতে আমাদের খানিকটা সময় লাগতো এবং হয়তো আমিতো কখনোই জানতে পারতাম না কিন্তু ওর কণ্ঠস্বর আমার ভালো লাগলো এবং এমনকি ওর চটির আওয়াজটাও তুমি কি একদম দেহরা পর্যন্ত যাচ্ছ? আমি জিগেস করলাম আমি নির্ঘাত কোনো ঘুপসি কোনে বসে ছিলাম কারণ আমার গলার আওয়াজ ওকে চমকে দিলো সামান্য বিস্ময় প্রকাশ করে ও বললো আমি জানতাম না এখানে অন্য কেউ আছে হম এরকম আকছার ই ঘটে যে তাদের দৃষ্টি শক্তি ভালো তারা দেখতে পায়না তাদের একদম সামনে কি আছে আমার মনে হয় তাদের অনেককিছু দেখতে হয় অন্যদিকে যারা চোখে দ্যাখে না কিংবা খুব কম দ্যাখে তাদের গ্রহণ করতে হয় শুধু দরকারি জিনিসগুলো কে যা হোক কিছু তাদের বাদবাকি ইন্দ্রিয় গুলো গুলোতে সবথেকে জোরালো ভাবে অনুভূতি জাগায় আমিও তোমাকে দেখে নি আমি বললাম কিন্তু আমি শুনেছি তুমি এই কামরায় ঢুকলে আমি ভাবছিলাম আমি যে অন্ধ সেটা মেয়েটাকে না যান~ তে দিতে পারবো কিনা এক যদি আমি আমার Sit এ গেড়ে থাকি আমার মনে হয় ব্যাপারটা খুব একটা কঠিন হবেনা মেয়েটি বললো আমি সাহারান পুড়ে নেমে যাবো আমি আমার মাসি সেখানে আমার সাথে দ্যাখা করবে তাহলে বাবা আমি বেশি অন্তরঙ্গ হবো না আমি জবাব দিলাম ভয়ঙ্কর ব্যক্তি হন তুমি কথা যাচ্ছ মেয়েটি জিজ্ঞেস করলো দেহরায় আর তারপর সেখান থেকে মুসৌরি বাহ তুমি কি ভাগ্যবান বেশ হতো আমিও যদি মুসৌরি যেতাম আমি পাহাড় ভালোবাসি বিশেষত অক্টোবর এ হ্যাঁ এইটাই সবথেকে ভালো সময় আমি বললাম আমার স্মৃতি ক্রমন্তন করে পাহাড় গুলো বুনো ডালিয়া ফুলে ছেয়ে যায় রোদটা এমন আরামদায়ক আর রাতে তুমি fire এর সামনে এসে সামনে বসে অল্প স্বল্প brandi খেতে পারো বেশিরভাগ পর্যটকই এখন বিদায় নিয়েছে আর রাস্তা ঘাট শুনসান প্রায় পরিত্যক্ত ঠিক অক্টোবররের সবথেকে ভালো সময় ও চুপচাপ ছিল আমি ভাবছিলাম আমার কথায় ওর মন ছেয়েছে কি না কিংবা ও আমাকে একটা আবেগ প্রবন বোকা ভেবেছে না কি এরপর আমি একটা ভুল করে বসলাম বসলাম বাইরেটা কেমন আমি জিজ্ঞেস করলাম মেয়েটি প্রশ্নটাকে হাস্সাজ্জ কিছু খুঁজে পেলো বলে মনে হলো না ও কি ইতিমধ্যেই লক্ষ করেছে যে আমি দেখতে পাইনা কিন্তু ওর পরের প্রশ্নটা আমার সন্দেহ দূর করলো তুমি জানলা দিয়ে বাইরে দেখছোনা কেন? ও জিজ্ঞেস করলো আমি সহজভাবে দেখতে আহ বাত্যের উপর সরে গেলাম আর জানলার তাকটাকে অনুভবে ঠাওরে নিলাম জানলাটা খোলা ছিল আর আমি সেইটার দিকে মুখ ফেরালাম প্রাকৃতিক দৃশ্য দ্যাখার ভ্যান করে আমি engine এর ধক ধক চাকার ঘর ঘর শুনতে লাগলাম আর আমার মনে হচ্ছিলো কুঁ গিয়ে দেখতে পেলাম telegraph post গুলো সা সা করে পেরিয়ে যাচ্ছে

ওরকম সবসময় হয় মেয়েটি বললো তুমি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ না আমি বেশ নিশ্চিত ভাবে জবাব দিলাম আমি জানতাম দেহরার কাছে জঙ্গলে কোনো জন্তু জানোয়ারের অপশিষ্ট নেই বললেই তবে আমি জানলার থেকে ঘুরে বসলাম ও মুখ ফেরালাম মেয়েটির দিকে আর কিছুক্ষনের জন্য আমরা চুপচাপ বসে রইলাম তোমার চেহারাটা চিত্রাকর্ষক আমি মন্তব্য করলাম বেশি সাহসী হয়ে উ~ উঠছিলাম আমি কিন্তু এটা নিরাপদ মন্তব্য খুব কম মেয়েই ঠেকাতে পারে পারে ও মিষ্টি ভাবে হাঁসলো একটা পরিষ্কার simple হাঁসি আমার চেহারা চিত্রাকর্ষক শুনে ভালো লাগলো লোকজনের মুখে আমার চেহারা সুন্দর শুনে শুনে আমার ঘেন্না ধরে গেছে ও তাহলে চেহারা টা তোমার সত্যি সুন্দর আমি মনে মনে ভাবলাম

তুমি খুব সৌজন্যপরায়ণ যুবক ও বললো কিন্তু এত গম্ভীর কেন আমি তখন বললাম আমি ওর জন্য হাঁসার চেষ্টা করবো কিন্ত হাঁসির ভাবনায় আমি শুধু অস্বস্তি আর একা বোধ করলাম আমরা শিগগিরি তোমার এই station এ পৌঁছে যাবো আমি বললাম বাঁচা গেলো এটা কম রাস্তা train এ দুই তিন ঘন্টার বেশি সময় বসে থাকা আমার ধাতে সয়না অথচ আমি ওখানে সময় যেকোনো জুড়ে বসতে প্রস্তুত ছিলাম শুধু ওর কথা শোনার জণ্য ওর কণ্ঠস্বরে পাহাড়ি ঝর্ণার ঝলমলানি ছিল train থেকে নামার সঙ্গে সঙ্গেও আমাদের ছোট্ট হটাৎ দ্যাখার কথা ভুলে যাবে কিন্তু তার রেস আমার সঙ্গে থেকে যাবে সফরের বাদ বাকি জুড়েও এবং তারপরেও কিছু সময়ের জন্য engine এর টা তীক্ষ্ণ আওয়াজ করলো কামরার চাকাগুলো তাদের শব্দ আর ছন্দ বদলালো মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র তুলতে শুরু করলো আমি ভাবছিলাম ও ও কি ওর চুল খোঁপায় বেঁধেছে কিংবা যে বিনোনি করে বাঁধা না কি হয়তো ও দু কাঁধের ওপর আলগা ভাবে কুলম্বিত তা অথবা খুব ছোট করে ছাঁটা ওর চুল train টা মন্তর গতিতে station এ ঢুকলো বাইরের coolie আর ফেরিওয়ালের চেঁচামেচি আর কামরার দরজার কাছে একটা উঁচু নারী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর নির্ঘাত মেয়েটির হাঁসি আসি তাহলে মেয়েটি বললো ও আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল এতো কাছে যে ওর চুল থেকে নিঃসৃত সুবাস ছিল সেই বাসনা উদ্বেগ করি যা পূরণ হওয়ার নয় আমি আমার হাতটা তুলে ধরে ওর চুল ছুঁতে চাইলাম কিন্তু ও সরে গেলো শুধু সেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ও তখন রয়ে গেলো সুগন্ধির রেস দরজার কাছে যেন একটা বিশৃঙ্খল ব্যাপার ঘটলো একটি লোক কামরায় ঢুকতে গিয়ে আমতা আমতা করে ক্ষমা চাইলেন তারপর দরজাটা দড়াম করে বন্ধ হলো আর জগৎটা আবার বাইরে আটকে পড়লো আমি আমার বাত্তে ফিরে এলাম gaurd তার বাঁশি বাজালো আর আমরা চলতে শুরু করলাম আবার একবার আমাকে একটা খেলা খেলতে হবে এবং একজন নতুন সহযাত্রী train টার গতি বাড়লো চাকা গুলো ফের তাদের কীর্তন শুরু করে দিলো কামরাটা দুলতে লাগলো আমি জানলাটা খুঁজে নিলাম আর তার সামনে বসে পড়লাম এক দৃষ্টিতে তাকালাম দিনের আলোর মধ্যে যা আমার জন্য অন্ধকার কত কিছু ঘটলো ঘটেছিলো জানলার বাইরে সেখানে কি হচ্ছিলো আন্দাজ করাটা একটা মন ভোলানো খেলা হতে পারতো যে লোকটা কামরায় ঢুকছিল সে আমার চিন্তায় ব্যাঘাত ঘটলো তুমি নিশ্চই নিরাশ হলেও হয়েছো সে বললো একটু আগে যে নেমে গেলো আমি ঠিক তার মতো আকর্ষণীয় সপুর সঙ্গী নয় মেয়েটির চিৎকার মেয়েটির চমৎকার আমি বললাম তুমি কি আমাকে বলতে পারো তো কি লম্বা চুল রেখেছিলো না কি ছোট ঠিক মনে করতে পারছিনা সে বললো হতভম্ব স্বরে আমি লক্ষ করেছিলাম ওর চোখ গুলো চুল নয় সুন্দর চোখ মেয়েটির কিন্তু সেগুলো ওর কোনো কাজের নয় ও তো পুরোপুরি অন্ধ তুমি লক্ষ করোনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। হ্যালো হ্যা জি আমিও ভালো।

হ্যা শুনতে পাচ্ছি তো আজকে আমরা কথা বলবো আহ education নিয়ে বাংলাদেশের শিক্ষাখাত নিয়ে কথা বলব তো শিক্ষাখাত সমন্ধে আমাদের শিক্ষাখাত কোন পর্যায়ে আছে বর্তমানে আছে সে বিষয়ে আপনি একটু যদি বলতেন বাংলাদেশের শিক্ষাখাত বর্তমানে অনেক ভালো পর্যায়ে আছে এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে সাধারণত তিন ধরনের শিক্ষা ব্যাবস্থা আছে প্রথমত general বা সাধারন শিক্ষা ব্যাবস্থা কারিগরি শিক্ষা ব্যাবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা এই তিন ধরনের শিক্ষা ব্যাবস্থা আছে বর্তমানে উম জেনারেল শিক্ষা ব্যাবস্থা যেটা সাধারণত উম high school level বা primary থেকে শুরু করে high school level পর্যন্ত বোঝার আর কারিগরি শিক্ষা ব্যাবস্থা যেটা হাতে কলমে শিক্ষা দেয়া হয় সেটাকে কারিগরি শিক্ষা ব্যাবস্থা বলে মাদ্রাসায় শিক্ষা ব্যাব ব্যাবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা হলো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একে তিন ধরনের শিক্ষা ব্যাবস্থা আছে এর পাশাপাশি গণশিক্ষা বা স্বাক্ষরতার হার কমানোর জন্য বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের জন্য শিক্ষা ব্যাবস্থা আছে সেক্ষেত্রে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে লেখাপড়া করতে পারে এবং অধ্যয়ন করতে পারে নিরক্ষরতার হার কমানো জন্য বাংলাদেশের দুই ভার্সনের লেখাপড়া চলে একটা হলো বাংলা version আর একটা হলো english version বাংলা version সবাই লেখাপড়া করে english আন্তর্জাতিক ভাষা english version ও লেখাপড়া চলে english medium school আছে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে এবং পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মান বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে উম আপনি বলেন যে শিক্ষা ক্ষেত্রে মান বৃদ্ধির ফলে

বর্তমান সমাজে আমাদের শিক্ষার যে ব্যাবস্থাপনা সেটি ব্যাপকভাবে উন্নত হয়েছে সেটি সবাই জানি সেই উন্নতির ফলে আমাদের আহ জনসচেতনতা বেড়েছে আহ কুসংস্কার কমেছে এবং আমাদের শিক্ষার যে মান উন্নয়ন হয়েছে তার জন্য আমাদের আত্মকর্মসংস্থান যেটাকে বলি আমরা আত্মকর্মসংস্থান বেড়েছে এবং প্রতিনিয়তই আমাদের মধ্যে কেউ বেকার থাকছে না বেকার যে সমস্যা টা সেটা শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি লাভ করতে পেরেছি এবং এই শিক্ষাখাত টা আমাদেরকে আমাদের বাবা মা এবং আহ যারা এখন পর্যন্ত শিক্ষার আওতায় আসেনি তাদেরকে আমরা, আমরা শিক্ষিত হয়ে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টা করছি এবং আমরা প্রায় আশি শতাংশের উপরে সেটা পেরেছি সেক্ষেত্রে আরো কিভাবে আমরা এই শিক্ষা ব্যাবস্থাটাকে প্রবৃদ্ধি বা উন্নতির দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আপনি একটু বলবেন আপনি সুন্দর বলেছেন শিক্ষা ব্যাবস্থাকে upgrade এবং উন্নত করার জন্য সেক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত দিকের একটা পরিবর্তন আসতে হবে প্রযুক্তিগত দিকের একটি পরিবর্তন বলতে গেলে বর্তমানে দেখেন আগেকার দিনে মানুষগুলো উম খাতা কলম উম খাতা কলম দিয়ে এখন লেখা পড়া চলছে আগের সময় তালের পাতাতে লেখাপড়া চলত যুগের কিন্তু পরিবর্তন হয়েছে অনেক মানুষ কিন্তু upgrade হয়েছে সেক্ষেত্রে বর্তমান যুগের যে class ভিত্তিক system বা ব্যাবস্থা সে system এর অনুযায়ী দেখা যায় যে এখন বর্তমানে প্রজেক্টরের মাধ্যমে class নেয় এখন বর্তমানের শিক্ষা ব্যাবস্থার জন্য বিভিন্ন protocol ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে ওয়েবসাইট তৈরি করা হয়েছে বিভিন্ন school বিভিন্ন কলেজ বিভিন্ন university বিভিন্ন জায়গায় সেইসব ওয়েবসাইট এর প্রচলন আছে পাশাপাশি শিক্ষা ব্যাবস্থার উন্নতির পাশাপাশি প্রযুক্তিগত দিকেও পরিবর্তন এসেছে এতে প্রযুক্তির প্রভাব বেড়ে গিয়েছে এবং শিক্ষার মান উন্নত হয়েছে যার ফলে বর্তমানে শিক্ষা ব্যাবস্থা খুবই ভালো এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে শিক্ষা ব্যাবস্থাকে আরো উন্নতি ও বেগবান করার জন্য আমাদের সবাইকে প্রযুক্তিগত ব্যাবহার এবং দক্ষতার বিষয়ে সক্ষম হতে হবে প্রযুক্তিগত ব্যাবহার যদি বেড়ে যায় সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও সুবিধা আসবে এবং শিক্ষা ক্ষেত্রে উন্নতি ধাবিত হবে

বাংলাদেশ সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ অনুযায়ী আহ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এর মাধ্যেম যে শিক্ষা ব্যাবস্থা টা আছে সেই শিক্ষা ব্যাবস্থা টা। এখন ধাপে বর্তমানে আছে এটাকে আরো। বেগবান করার জন্য আমাদের যে কর্মসূচি গুলো নিচ্ছি আমরা সেই কর্মসূচিগুলো কি সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে আপনার থেকে আর একটু জানতে চাইবো আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পাচটি তার ভিতর শিক্ষা একটি শিক্ষা খাতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং বর্তমানে যে শিক্ষাখাতে উন্নতি করার চেষ্টা চলছে শিক্ষা খাতে উন্নতির জন্য অনেক web protocol ব্যাবহার করা হচ্ছে পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নতির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা উন্নতি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 SIR কে আর আগের মত বোঝাই হয়না সবাইকে এক জায়গায় নিয়ে সবাইকে বোঝাতে পারছে এবং student এর জন্য একটা ID unique ID তৈরি করা হয়েছে সেগুলোর দ্বারা student রা লগইন করে যেকোন teacher এর পরামর্শ নিতে পারবে পরামর্শি নিয়ে বিভিন্ন স্কুলের teacher বা বিভিন্ন জায়গার teacher এর সাথে কথা বলতে পারবে পাশাপাশি teacher এর সাথে

হ্যালো বর্তমান শিক্ষা ব্যাবস্থাতে প্রাথমিক শিক্ষা হতে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত আমাদের সরকারের যেই নিয়মিত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিটি চলছে সেই কর্মসূচি অনুযায়ী আমরা কি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 হ্যা আপনার প্রশ্ন আমি বুজতে পারছি সেটা হলো যে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত যে বিনামূল্যে বই দিচ্ছে এটার সরকার মানে নিজস্ব অর্থায়নে খুব ভালোভাবে বিতরন করছে পাশাপাশি smart বাংলাদেশ বিনির্মানের জন্য smart প্রযুক্তির ব্যাবহারে জন্য প্রত্যেক টা school কলেজ বা এমন পর্যায়ে চলে আসবে যে এক সময় বই থাকবে না কাগজ কলম থাকবে সেই সময় ধরেন আপনার tab বা laptop বা ফোনের মাধ্যমে আপনার সকল কিছু file আকারে সংরক্ষন করে রাখবে পাশাপাশি সেগুলো অধ্যায়ন করবে এবং অনলাইন exam system চালু হয়ে যাবে এখন যেমন হাতে কলমে আমরা উম কাগজে লিখে যে পরীক্ষাগুলো দেই তখন সেটা হয়তোবা থাকবে না প্রযুক্তিগত দিক থেকে শিক্ষাগত দিক থেকে এগুলো উন্নতি হবে এবং পাশাপাশি শিক্ষার মানও উন্নয়ন ঘটবে এজন্য শিক্ষা ক্ষেত্রে বর্তমানে ভালো এবং ভবিষ্যতে আরো বেশি উন্নতি করতে পারবে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যালো

হম জি শিক্ষাক্ষেত্রে যে উন্নতি টা হচ্ছে বর্তমান পর্যায়ে সেটা ভবিষ্যতে আর উন্নতির দিকে ধাবিত হবে না এটা প্রযুক্তি দিক দিয়ে নেতিকর বা খারাপ দিকে প্রবাহিত হবে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন এই বিষয়ে

যে সুদিক সেটা আমদেরকে বিবেচনা করতে হবে এবং যেটার এটার side effect সেটাও আমাদেরকে দেখতে হবে আমাদের বর্তমান শিক্ষার্থীরা কোন দিকে এগোচ্ছে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 যাচাই বাচাই আমাদের জন্য আবশ্যক তো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ সুন্দর একটি দেশ এই দেশের শিক্ষা ব্যাবস্থাটা খাদ্য বস্ত্র বাসস্থান এর পাশেই।

এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই শুভকর হবে তো এই বিষয়ে